এবং কয়েকটি চোরকি সেখানে দেখতে পারসি।

এই দুকানের একটি ডেক্সটপ রাখা আসে এবং বিভিন্ন ধরনের মাদারবোর্ড এবং মোবাইল রাখা আসে ।

এবং একটি ফ্যানও দেখতে পারছি এবং সামনে কয়েকটি চেয়ার এবং টেবিল রাখা আসে।

এবং সড়কের দোপাশে অনেক বড়ো বড়ো সাইনবোর্ড লাগানো রয়েছে।

এই বিল্ডিংগের সামনে একটি গাড়ি রাখা আসে।

এ-এবং বেড়া দিয়ে এখানে একটি কলা গাছ দেখতে পারছি কলা গাছের ভিতরে বিভিন্ন ধরনের টাইল সের মতোন কিছু জিনিস আমি দেখতে পারছি।

এখানে অনেক সুন্দর একটি বিল্ডিং দেখতে পারছি সেই বিল্ডিংয়ের ভিতরে কিছু লোক বসে আছেন।

এই বেত শিল্পের দোকানের সামনে কয়েকটি ঝাঁপি হলোই এবং বিভিন্ন ধরনের টুকরি সেখানে রাখা আসে।

একানে অনেক বড় একটি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হতে দেখেছি।

এখানে অনেক সুন্দর একটি হোটেল দেখতে পারছি।

এবং সেই ক্লিনিকের ভিতরে অনেক রুগী বসে আছেন।

এখানে অনেক বড় একটি গ্রসারির দোকান দেখতে পারসি।

এবং সেই গ্ৰসারির দুকানে একটি সিসিটিভিও রাখা আসে।

এবং সেই পার্কে একটি ছোট শিশু দাঁড়িয়ে আসে।

এবং সেখানে কয়েকজন শহীদ মিনারের স্ট্যাচু দেখতে পারছি।

এবং টায়ারের পিছন দিকে কয়েকটি বেটরি দেখতে পারছি।

এই ডায়াগনস্টিক সেন্টারয়ের মধ্যে রয়েসে বিভিন্ন ধরনের মেশিন ।

এই রেষ্টুরেন্টের নাম হচ্চে ঊষা ফুড কর্ণার ।

সেই দুকানের মইদ্যে একটি দুকানের নাম হচ্ছে ফুড ট্র্যাক ।

এবং সামনে একটি রিস্কা দেখতে পারসি।

এই অ্যাডভেটাইজটির নাম হচ্ছে ডালমিয়া সিমেন্ট ।